এখানে দেখতে পাচ্ছি একটি জায়গায় দুটি বাইক রাখা রয়েছে বাইক দুটি--

এখানে দেখতে পাচ্ছি রাস্তা রাস্তার পাশে একটি গণপতি বাপ্পার মন্দির রয়েছে মন্দিরটি দেখতে সুন্দর লাগছে আর গণপতি বাপ্পাকে দে--

ছোট্ট মন্দির রয়েছে পাশে আর মন্দিরের পেছনে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে রেস্টুরেন্ট -টির ভেতরে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে কাউন্টার -এর সামনে আর কাউন্টার -এর ভেতরে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

রেস্টুরেন্ট -এর বাইরে দুটি রাখা রয়েছে টব -এর মধ্যে সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে আর ওপরে সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে রেস্টুরেন্ট -টিকে দেখতে ভালো লাগ--

দোকানটির বাইরে কিছু মহিলা দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে দোকানের বাইরে চিপস কুরকুরে ইত্যাদি ঝোলানো রয়েছে দোকানটিকে--

সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে আর এদিকে চকলেটস কোল্ড ড্রিংকস ইত্যাদি রাখা।

টির আসেপাশে অনেক গাছপালা বড় বড় ওপরে খোলা আকাশ।

আকাশের মোদ্যে যে মেঘগুলি ভেসে রয়েছে সেগুলি দেখতেও বেশ সুন্দর লাগছে।

দেখতে পাচ্ছি এটি একটি নাচের স্কুল নাচের স্কুল -এর মধ্যে বেশ কিছু বাচ্চা স্যার ম্যাডাম বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে বাচ্চাদের গার্জেন -রা---

আর বাচ্চারা বেশ সুন্দর ভাবে নাচ করছে প্রত্যেকটা কালারিং ড্রেস পরে রয়েছে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকে দেখতে বেশ কিউট লাগছে।

ফ্রেম -এ বন্দি করে রাখা রয়েছে সাজিয়ে আর কিছু কাপ -এর মতো বেশ সুন্দর সুন্দর ছবি লাগানো রয়েছে কাপ -গুলো দেখতে সুন্দর লাগছে।

এদিকে একটি গণপতি বাপ্পার ছবি রয়েছে গণপতি বাপ্পাকেও দেখতে হবে সুন্দর লাগছে আর এদিকে দুটি রাধা কৃষ্ণের ছবি রয়েছে সেগুলোকে দেখতেও ভালো লাগছে।

এখানে দেখতে পাচ্ছি এটি একটি বাড়ি বাড়িটির সামনে ছোট্ট ছোট্ট গাছ লাগানো রয়েছে আরও কিছু বড়ো বড়ো গাছ লাগানো রয়েছে আর--

লাগানো আছে ব্ল্যাকবোর্ড -এর সামনে একটি টেবিল আর একটি চেয়ার রাখা রয়েছে দরজাটি বন্ধ দরজার পাশেও একটি টেবিল রাখা রয়েছে এদিকের দেওয়ালে--

ঘর দুটির সামনে দিয়ে আর বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে।

এটি একটি বিল্ডিং বিল্ডিং -টির সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে আর বিল্ডিং -টি সামনে গেট -এর সামনে কিছু লোক বসে রয়েছে।

এটি একটি বেশ বড় পুকুর পুকুরটির পাশে সিঁড়ি রয়েছে সিঁড়ির ওপর একটি মানুষকে বসে থাকে থাকতে দেখা যাচ্ছে আর পুকুরের--

বেঁধে রাখা আছে জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে পাশে একটি চেয়ার রয়েছে চেয়ার -এর ওপর একটি লোক বসে রয়েছে।

এদিকে মাটির মধ্যে ছোট ছোট গাছপালা হয়ে রয়েছে অনেক ঘাস শুকিয়ে গেছে রোদ্দুরে।

ওপরে খোলা আকাশ আর রোদ ঝলমল করছে।

চার্চ -টিকে সাজানো আছে ফুল দিয়ে চার্চ -টি দেখতে বেশ সুন্দর লাগছে।

এখানে বেতের অনেক রকমের চেয়ার তৈরি করা রয়েছে।

এখানে দেখতে পারছি একটি রুম রুম -এর মধ্যে দুটি টেবিল রাখা রয়েছে টেবিল -এর উপর দুটি কম্পিউটার রয়েছে কম্পিউটার -এর সামনে কিবোর্ড রাখা আছে।

আর হোয়াইট কালার -এর গেঞ্জি আর হোয়াইট কালার -এর প্যান্ট পরে তারা বসে ইয়োগা করছে।

আর মাঠটির আশেপাশে বেশ অনেক বড় বড় গাছপালা রয়েছে ওপরে খোলা আকাশ।

এটি একটি ফার্নিচার -এর দোকান দোকানটির মধ্যে বিভিন্ন রকমের আলমারি রাখা রয়েছে ছোট বড়ো বিভিন্ন রকমে।

আর এদিকেও দুটো ছোট ছোট আলমারি রাখা রয়েছে জিনিসগুলি দেখতে ভালো লাগ--

বাইক -এর পাশে একটি পোস্টার লাগানো আছে ছবি সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে একটি বাইক চালাচ্ছে।

চকলেট কেকস ইত্যাদির দোকান এখানে দেখা যাচ্ছে বেশ কিছু চিপস্ এর কৌটো রাখা রয়েছে।

রুম রুম -টির মধ্যে দুদিকে দুটো সোফা রয়েছে সোফা -র মধ্যে দুটি কুশন রাখা রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি একটি নদী নদীটির মধ্যে একটি নৌকা দাঁড়িয়ে রয়েছে নৌকাটির ওপর একটি ছেলে বসে রয়েছে নদীর পাশে--

ডাইনোসরের নীচে একটি ছেলে বসে রয়েছে প্রকৃতিটা দেখতে বেশ সুন্দর লাগ--

আর পাশে কিছু ড্রয়ার রয়েছে পার্লার -টি দেখতে ভালো লাগ--

আর টেবিল -এর সামনে কিছু বাচ্চাদের ছবি আঁকা আছে বিভিন্ন রকম জামা কাপড়ের ছবি দিয়ে আর তার সামনে দুটি চেয়ার রাখা রয়েছে।

এদিকে একটি সাইকেল রাখা রয়েছে আর বিভিন্ন রকম খেলনা রাখা আছে।

এদিকে কিছু তার এসব রাখা রয়েছে প্লাক ইত্যাদি আর এখানে একটি ফোন -এর চার্জার আছে।

আরও কিছু বাড়ি রয়েছে সামনে দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে আর পাঁচিলে--